টেবিল এবং চারটি চেয়ার রয়েছে এবং চেয়ারের রং সাদা এবং টেবিলের রং--

দোকানটি হলো মোবাইলের দোকান দোকানের মধ্যে একটি প্রিন্টার মেশিন একটি কম্পিউটার এবং টেবিলের ওপরে একটি ল্যাপটপ রাখা রয়েছে।

এই ছবিটি দেখে বোঝা যাচ্ছে এটি একটি পেট্রোল পাম্প এবং পাম্পের মধ্যে দুটি লোক রয়েছে।

পেট্রোল পাম্পের মধ্যে দুইটি বাইক সাইডে বন্ধ করা রয়েছে এবং নীচের ব্লকগুলো সাদা এবং লাল রঙ্গের।

এবং সূর্যের আলো পড়চে লাল রঙ্গের ।

এই ছবিটি দেখে বোঝা যাচ্ছে এটি একটি--

পাশে অনেকগুলো বড় বড় জায়গা রয়েসে এবং সুইমিংয়ের পাশে ব্লক বিছানো রয়েছে।

এবং বিল্ডিংগের পোস্টারে লেখা রয়েছে এলিট ডায়াগনাস্টিনিক ।

পি_ভি_সি কার্ড প্রিন্ট ডিজিটাল ফটো ইত্যাদি রয়েছে এবং দুকা--

এবং মাসের দোকানের মধ্যে কতগুলু মাস রাখা রয়েছে মাসের ওপর দিক দিয়ে একটি কেবুল ও বেরিয়ে চার্জ মোবাইল চার্জার দেখা যাচ্ছ --

ছবিটি দেকে বুজা যাচ্চে এটি একটি হে রে হুটেলে র রান্না করার রুম ।

এই ছবিটি দেখে বোঝা যাচ্ছে এখানে একটি বিল্ডিং এবং--

এই ছবিটি দেখে বুঝা যাচ্ছে এটি একটি স্কুল স্কুলের ভিতরের উ দৃশ্য অনেকগুলু ডেস্ক এবং অনেকগুলু বেঞ্চও রয়েছে।

এবং সামনে একটি বোর্ড রয়েছে উস্কুলের রঙ হলুদ রঙ।